এবং যেই ব্রাঞ্চ টি কোনো অনুষ্ঠানের জন্য সাদা হলুদ এবং কমলা বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে।

এবং যার সামনে প্রচুর বাইক দাঁড় করিয়ে রাখা রয়েছে এবং যেখানে দুজন মানুষকেও আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি।

এইখানে একটি আমরা দূর্গা পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি যেটা সাদা এবং খয়েরি রঙের কম্বিনেশন করা রয়েছে এবং যার পাশে একটা স্টেজ ও তৈরি করা রয় হয়েছে সাদাতে নিলেতে।

এই ছবিটার মধ্যে আমরা একটি পার্ক দেখতে পাচ্ছি। যেই পার্কে -এর গাছগুলির চারিপাশটা সুন্দর সিমেন্ট দিয়ে বাধিয়ে বসার জায়গা করা রয়েছে ।

পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এই ছবির মধ্যে আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স বলে একটি বাড়ি দেখতে পাচ্ছি। যার আশপাশটা খুবই পয় পরিস্কার সুন্দর গাছপালা দিয়ে সাজানো।